দেখতে পাওয়া যাচ্ছে ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে এবং পিছনে কিছু গাছপালা দেখতে পাওয়া যা --

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা।

ফটো দেখতে পাওয়া যাচ্ছে ছেলেগুলো হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে ।

সামনের দিকে একটি সিঁড়ি নামতে দেখতে পাওয়া গেছে বিল্ডিং -টির আবার চারিপাশে রেলিং লাগানো রয়েছে ।

দূরে একটি ঘর দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি ঘরের সামনে লোক কেও দেখা যাচ্ছে।

বিল্ডিং এর নিচে পার্কিং এর স্পট দেখতে পাওয়া যাচ্ছে যেখানে সামনে একটি ফোর হুইলার রাখা দেখা যাচ্ছে ব্ল্যাক কালার এর এবং --

সামনে একটি জেনেটর মেশিন এন জেনেটর মেশিন দেখতে পাওয়া যাচ্ছে তার সামনে পাশে--

উ সাইড -এ একটি ইলেকট্রিক -এর পোল দেখতে যাওয়া যাচ্ছে ওপরে নীল আকাশও দেখা যা--

সামনে একটি বড় টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে টাওয়ার এর থেকে অনেক ইলেকট্রিকের তার বেরতে দেখতে পাওয়া যাচ্ছে সামনে নদীতে।